এই ছবিটি দেখানো হচ্ছে এটি একটি পাহাড়ের স-সবই উঁচু নিচু পাওয়া পাহাড় নিচে ওই যে অস --

তা মাসখান দিয়ে চার-রজন মেয়ে দৌড়াচ্ছে। দূরে দেখা যাচ্ছে বেড়া দেওয়া রয়েছে ।